একানে কয়েকটি মূর্তি দেকা যাচ্ছে।

এখানে একোয়াশিয়রের পানি ফিল্টার দেখা যাচ্ছে।

এখানে কাঠের চেয়ারের পিছনে একটি ভাস্কর দেখা যাচ্ছে।

একটি বড় পুল দেখা যা--

একটি মোমবাতিতে মোম জ্বালানো দেখা যাচ--

এখানে এস_বি_আই লেকা একটি সাইন বোর্ডও দেকা যাচ্ছে।

এখানে কয়েকটি গাছপালাও দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলো গাছপালা দেখা যাচ্ছে।

এখানে একটি টেবিল দেখা যাচ্ছে।

এখানে কয়েকটি ছোট বাচ্চাকে দেখা যাচ্ছে।

এখানে একটি বাচ্ছার হাতে ভারতীয় জাতীয় পতাকা দেখা যা--

এখানে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে দেখা যা--

এই কয়েকটি কারেন্টের তার দেখা যাচ্ছে।

এখানে একটি গাস দেখা যাচ্ছে এখানে একটি আকাশ দেখা যাচ্ছে।

একানে অনেকগুলি জল দেখা যাচ--

এখানে একটা গোলাকার পৃথিবী দেখা যাচ্ছে।